এছাড়াও বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে ব্যায়াম করে শরীর কে সুস্থ এবং সুগঠিত রাখা যায়।

এ . টি . এম -এর পুরো নাম হলো অটোমেটেড ট্রেলার মেশিন ।

এইখানে গিয়ে এই মেশিন এ এ.টি.এম. কার্ড ঢুকিয়ে গোপনীয় পিন নম্বর দেওয়ার পর যা টাকা তুলতে চায় মানুষ সেই টাকা ব্যাঙ্ক একাউন্ট এ থাকলে সেই টাকা তুলতে পারে।

বিশ্বকর্মা ঠাকুর হিন্দু ধর্মের এক --

গোপীগইন বাঘাবাইন এর শুটিং করেছিলেন।

বিখ্যাত এই মুখোশ কাগজের।

পুরুলিয়ার এক জনপ্রিয় লোক হলেন।

খুব কম পরিবেশ দূষণ করে।

বিরিয়ানি মোগল আমলের এক খাবার।

ইয়াতে চাল আলু মুরগি বা পাঠার মাংস থাকে |এছাড়া ডিম থাকে তবে বিরিয়ানির আলুর ব্যবহার একমাত্র --